আকাশ দেখা যাচ্ছে এবং সুপারি গাস দেখা যাচ্ছে নারিকেল গাস দেখা যাচ্ছে।

ল্যাপটপ দেকা যাচ্চে কীবোর্ড দেকা যা--

হাতের বালা কানের দুল আংটি ইত্যাদি দেখা যাচ্ছে।

পুল দেখা যাচ্ছে অনেকগুনু মানুষ দেখা যাচ্ছে যারা স্নান করছে।

একটি বড় গর দেখা যাচ্ছে উপরে টিন দেওয়া রয়েচে আলো আসচে।

পিছনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

পিছনে দুইটি বক্স রাখা রয়েছে।

সাদা রংয়ের বক্স দেখা যাচ্ছে পিছন দিকে একটি দরজা দেখা যাচ্ছে একটি টি_ভি দেখা যাচ্ছে।

অনেকগুলো গাড়ি দাঁড় করানো রয়েচে।

তারের খুঁটি দেখা যাচ্ছে গাসপালা দেখা যাচ্ছে।

ওপরে কাপড়ের সবি দেওয়া রয়েছে সামোনে রাস্তা দেখা যাচ্ছে।

গরটি ছটি বাইক রাকা রয়েচে।

গরটিতে আরও বিবিন্নবাবে সাজানো রয়েসে।

একটি ঘরের মধ্যে কয়েকটি ম্যাজ রয়েছে।

দূরে গ্লাসের ভেতরে কাপড় সাজানো দেখা যাচ্ছে।

বৈদ্যুতিক তার দেখা যাচ্চে।

উপরে কাপড়ের উপরে একটি সাদা রঙ্গের জিনিস দেখা যাচ্ছে পিছনে বোর্ড দেখা যাচ্ছে।